গাঁদা ফুল দিয়ে গেট সাজিয়েছে।

মাঠের সাইডে কয়েকটা গাস লাগানো আছে।

এটা একটা রাস্তা রাস্তার পাশে একটা ঘর দেখা যাচ্ছে।

একটা টেবিল রাখা রয়েছে টেবিলের উপরে দুটি জলের বোতল আছে।

চেয়ারের উপরে দুটো ব্যাগ রাখা রয়েছে।

পাশ দিয়ে কিছু মানুষ নমস্কার করে দাঁড়িয়ে আছে।

প্রত্যেকটা টেবিলের উফরে একটা করে ফুল রাখা রয়েসে।

সমুদ্রের জলগুলো নীল দেখা যাচ্ছে।

চারিদিকটা পুরো ঘেরাও করা রয়েছে।

একটা টেবিল আছে টেবিলের মধ্যে একটা গেঞ্জি রাখা আছে।

কিচু সাইডে টলি ব্যাগ রাখানো রয়েছে।